এটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা ল্যান্ড -এর উপর একটা।

আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে বইয়ের দোকান যেহেতু খুলেছে এখানে মানে--

মানে খুব যত্ন সহকারে ওনারা শেখাচ্ছেন এবং খুব ভালো হাতের কাজ শেখান।

আরো অনেক ধরণের পশুপাখি সমস্ত কিছু আছে আমরা বাচ্চাদের নিয়ে গিয়ে এখানে খুবি--

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান চলছে এখানে বরযাত্রী এসেছে প্রচুর লোকজন।

অনে অনেক জায়গায় দেখা যায়।

হা তারপরে এই ভাবেই রড ফড ড্রেনিং করে ঢালাই হয় এরকম ধরনের জাজা এটা একটা বহুতল বাড়ি তৈরি হচ্ছে খুবই ভালো।

এইরকম ধরণের জিম সেন্টার এখনো আমাদের কাছাকাছি পাড়ার মধ্যেও আছে এলাকার মধ্যেও আছে খুবই ভালো এই সমস্ত।

এ এখানে খেলাধুলা যখন হয় আমরা যাই টিকেট কেটে এখানে খেলাধুলা দেখি প্রচুর মানুষজন আসে এটা বড় মাঠ কলকাতায়।

এটা মনে হচ্ছে দূর থেকে যেন একটা পার্ক এর মতই কিন্তু এটা পার্ক এর নয় এটা হচ্ছে কলকাতার রোড একটা আশেপাশে দোকান আছে।

এটা দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে এটা ওভার ব্রিজ আছে নিচ দিয়ে টোটো গাড়ি সবই যায়।

প্ল্যানিং করে তাকে রিং করে তাকে খাঁচা করে এইভাবেই বাড়ি তৈরি হয় এই বাড়িটা তৈরি হতে এখনো অনেক সময় লাগবে।

এইরম ধরণের প্রচুর অটো আছে প্রচুর জায়গা খুবই ভাল আমাদের কিন্তু খুব উপকারী হয়।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা মাঠ।

তাদের এইরকম ধরণের মাথে আড্ডা মারা আমরাও মেরেছি এখন অনেক জায়গায় আছে খুবই ভালো লাগে।

মাঠের মধ্যে গিয়ে বসে গল্প করা বন্ধুবান্ধব মিলে খুবই আনন্দ লাগে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে একটা ব্যাঙ্ক আছে ওদের নিচে দোকান বাজার আছে পাশে একটা এ.টি.এম. আছে।

এতে এখনো পর্যন্ত ট্রাম চলে এ দুপাশে গাছপালা বাস্তবে খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো ।

ছোট থেকে নাচ গান সেখানো হয়। হতে এ ঘরে ওরা শেখে।

খুবই ভালো লাগে আমাদের ঘরে বাচ্চারাও এরম শেখে খুবই আনন্দ লাগ--

এরকম আমরা যাই। এই মন্দিরে ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে খুবই ভালো লাগে। মন্দির খুবই আনন্দ।